চু পুরা টিলা চাকা পাহাড় জাগা তার সামনে কিছু গাস আসে সো ছোত ছোত গাছের ওই সাইডগুলো ফ্ল্যাট খুড়া ফ্লোর ।

এবং উপরে এ এ কার বাসের সবিও দেওয়া আছে ফোন নাম্বারও আসে নীসে দোকান একটা দেওয়া আসে দোকানটার ভিতরে দেখা যাচ্ছে যে এক ওয়ালটা অরেঞ্জ কালারের।

এর মধ্যে কিছু উ পার্পেল কালারের উ উ কাপড় রাখা আসে।

এবং পিছনে দেখা যাচ্ছে যে না শুধু তারা তারা গল্প করছে আরেকজন দেখা যাচ্ছে যে সি_সি ক্যামেরাও লাগানো আছে উপর দিকে কিছু সাউন্ড বক্সও লাগানো--

এখানে দেখা যাচ্ছে যে একটা প্যান্ডেল আছে প্যান্ডেলের মধ্যে কিছু লাইটিনিং করা হচ্ছে এবং মিডিলে সাদা এবং লাল কালার এবং উম সবুজ কালারের কার্পেট বেছানো আছে।

তার সাইটে অরেকটা আছে দুকান যেটার কোন শাটার খুলা তার ওই সাইটে আরেকটা আছে যেটার শাটার লাগানো নাই দুকানটা বনচে না।

এখানে দেখা যাচ্ছে যে একটা বড় গর তারপরে গরটার উপরে থেকে রেলিং গর্সি রেলিংগুলোর উপরেও কিছু ফার্নিচার রাখা আছে এবং নীচে দেখা যাচ্ছে দুইটা কালো কালারের সোফা আছে।

ড্রেসিংটেবিলের সামনে কিছু লাল কালারের সোফা আসে এবং কালো কালারের সোফাও রাখা আসে ওই সাইডে দেখা যাচ্ছে ফ্রিজও রাখা আসে।